একজন ভদ্রমহিলা রাস্তা পার হওয়ার জন্য মাথায় ওড়না নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে অনেকগুলি গাড়ি দেখা যাচ্ছে।

চার পাশটি পৌরপুরি সবুজে ঘেরা এবং এ- গাছপালার ফাঁক দিয়ে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে।

ছবিটি একটি জলাশয়ের ছবি যেটি চারপাশে প্রচুর গাছপালা রয়েছে।

এই ছবিটি একটি গ্যারেজের ছবি যেখানে দেখা যাচ্ছে দুটি বাইক এখানে রয়েছে।

মা এটি সম্ভবত একটি--